ব্যাগ রয়েছে অনেক গুলো -

খাই গেট টা রয়েছে খয়েরি রঙের

একটা ট্যাচু রয়েছে শপিং মলের উপরের দিকে একটা এল.পি. লেখা কালো রংয়ের--

ব্লু রংয়ের পর্দা দিয়ে সুন্দর সাজানো রয়েছে। একটা স্টার রয়েছে। খুব সুন্দর ভাবে জায়গাটাকে সাজানো হয়েছে।